দোকানটির পাশে একটি সাইকেল রাখা রয়েছে দোকানটির রংটি হল সবুজ হলুদ নীল এবং কালো।

মাঠের মধ্যে অনেকগুলো ছাত্রছাত্রী খেলাধুলা করছে।

মাঠের পাশের দুটো তিনটি গাছও রয়েছে।

কালামাল দোকানের সেলফের মধ্যে নীচে সেলফে শ্যাম্পুর রয়ে শ্যাম্পু কন্ডিশন তেল রয়েছে।

অনেকগুলি জিনিসপত্র থাকার সঙ্গে সঙ্গে এখানে তোমার সেলফের মধ্যে অনেকগুলি কসমেটিকের জিনিস রাখা রয়েছে।

অ্যাকুরিয়াম এর ভিতরে অনেকগুলো সবুজ গাছপালাও আছে এবং মাছ পাতিও আছে।

এই ছবির মধ্যে দু দোকান রয়েছে দোকানের চারিদিকে ফুল বেলুন দিয়ে সা লাইটিং দিয়ে সাজানো রয়েছে।

বাড়িটির রংটি হলো হলুদ এবং সবুজ।

এবং সবাই বাচ্চাকাচ্চা নীচে বসে পয়াশোনা করচে।

আইসক্রিমের ফ্রিজের ভিতরে অনেকগুলো আইসক্রিমও রয়েছে।

এই ছবির মধ্যে অনেকগুলি সবুজ শাক সবজি দেখা যাচ্ছে।

এই ছবিতে দেখানো হয়েছে যে পোষ্টঅফিসের বাইরে অনেকজন লোক দাঁড়িয়ে রয়েছে।

মহিলার পিছনে একটি গাছপালাও রয়েছে।

দোকানের সামনে একটি সাইকেলও রয়েছে।

বাগানগুলির মধ্যে অনেক গাছপালা রয়েছে নানান রকমের।

বাগানগুলির মধ্যে নেটও রয়েছে এবং তারও আছে।

এই ছবির মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে।

বাড়িটি তিনতালা বিল্ডিং এবং বাড়িটির রুম জালনা টালনা সব একই।

গুলি নানান ধরনের পোশাক পড়ে রয়েছে।

গাছপালা থাক গাছপালাগুলি অনেক সবুজ এবং মাঠটির মাঝখানে এক জায়গায় মাটি খোড়া রয়েছে।

বাচ্চা কাচ্চাগুলো একটি বেঞ্চে বা অনেকগুলি বেঞ্চে বসে আছে।